আর এখানে সাইনবোর্ড ও আছে এখানে তিন চারটে দোকান আছে দোকানের সামনে মানুষ বসে রয়েছে পুরুষ মানুষ আছে মহিলা মানুষ আছে তার পিছে কয়েকটা গাছ ও আছে।

এখানে একটা মহিলা-আ লাল কাপড় পিন্দা ডান্স করতাসে তার শরীলো সূর্যর পড়তাসে। তার পিসে চেয়ার আসে সাদা রঙ্গের ।